এখানে দেখা যাচ্ছে যে অনেক ছেলেমেয়ে কাগজের উপর কিছু লিখে ম্যাডাম -দের দেখাচ্ছে এবং সামনে দিয়ে অনেক ম্যাডাম হেঁটে যাচ্ছে।